এখন মা বারন করেছে ক্রিকেট খেলতে এখন তুই পড়াশোনা কর পড়াশোনা করলে তারপরে ক্রিকেট তো তুই সবসময়ই খেলতে পারবি শুধু পড়াশোনা করতে না তাই খেলা খেলা ছেড়ে দিয়েছি

আর আমি তো আমি ক্রিকেটের শুধু খালি bat খেলি আর কিছু নয় ball fielding খালি field fielding করি ball falling করিনা

সুধু batting করার অনেক পছোন্দ

আমার এই কালকে tournament আছে আর মা মাকে জিজ্ঞাসা করেছিলাম যে খেলতে যাব মা বলল না তুই খেলতে যাবিনা tournament বাবাকে বলেছিলাম বাবা বলেছে না তুই যাবিনা তুই আগে পড় আলোচনাকরে দিয়েছে মা বারন করে দিয়েছে খেলতে বাবা মা কালকে আমার tournament ছিল ক্ষমতা নাই এখন

আমার একটা bat ও আছে আড়াই হাজার টাকায় যে bat -টা এখন আমি বন্ধুদের দিয়ে দিয়েছি আমি তো খেলতে যাইনি ওরাই আমার bat দিয়ে খেলে

ওরা পরশুদিন কোথায় জিতে এসছে ডানকুনিতে ওখানে

ওখানে ওরা টাকা পেয়েছে কুড়ি হাজার টাকা

আমার পুরো ক্রিকেটের set আছে আমার মা বারন করে দিয়েছে খেলতে

ক্রিকেট আমরা খুব ভালো করেই খেলি আমার আমার তো ভাই খুবই প্রিয় খেলা cricket

ক্রিকেট আমার খুব প্রিয় cricket আমি খুবই পছন্দ করি

মা বাবা খেলতে দিচ্ছে না কী করবো

hello. hello, ও হ্যাঁ বল কেমন আছিস? এই চলছে কোন রকমে, এখন তো অনেক অসুবিধাতেই আছি. কোন রকমে

কি বলছো আর বলবো তোকে, এই দেখ এখন তো বর্ষার timeম বুঝতেই পারছিস আর ক্ষেতে অনেক ধান লাগিয়েছিলাম, তো অনেক অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তোর বলে নয় আমাদেরও সেই একই বুঝলি ধান টান লাগিয়েছি এই দিকে তো আবার বৃষ্টি হয় ছাড়ার নামই করে না. হ্যাঁ, অনেক ধানটা যে পাকতে যাচ্ছে, এবার যদি অ্যাঁ যখন বৃষ্টির সময় ছিল তখন তোর বৃষ্টি এলো না সব কাটার সময় তে বৃষ্টি মানে সবই তো ঝরে যাবে ধান সে তো আমাদের মাথায় তো হাত পরে গেছে রে, সারা বছরের যদি খাবারটা এভাবে নষ্ট হয়ে যায় তো সারা বছর আমার চলবে কিভাবে? দেখ খাটতে খাটতে পারিনা ধানের জন্য একদম কৃষকও বসে আছে এবার সারা বছর যে খাবারটা না পেলে তো অনহরে থাকতে হবে রে. এটাই তো বলছি যে, এতদিন থেকে এই অবধি ধান টা মানুষ করলাম এবার যদি ধানটা না হয়, নষ্ট হয়ে যায় তখন তো মানে খাবারও অসুবিধা হবে মনটাও খারাপ হবে যে হ্যাঁ অতদিন কষ্ট করে ধানটা করলাম এই বৃষ্টির জন্যই এ হয়ে গেল. হ্যাঁ তো ঠিকই বলেছিস, সেটাইতো দেখ যখন জলের দরকার ছিল, তো জল মানুষ পেছিল না, তখন কিন্তু জলটা হয়নি. এই জলের কারণে অনেক কিন্তু ফলনটাও দেখ~ হ্যাঁ বেশি হয়নি. এবার যেইটুকুনো হয়েছে এবার ধানটা যখন কাটতে যাব তখন যদি জলটা পরে তো সেই ক্ষেত্রে বিশাল ব্যাপার হয়ে যাবে না চাষীদের ক্ষেত্রে? সেটা তো বটে দেখ যখন দরকার ছিল জল বৃষ্টির তখন তোর বৃষ্টি হয়নি, আর এবার যখন দরকার নেই এখন তো বৃষ্টির ধর দরকার নেই, এখন তো রোদের দরকার শুখানোর জন্য এখন যদি বৃষ্টি হয় তখন কি করে হবে বল এবার. সেটাইতো বলছি, এখন তো যদি বৃষ্টি হয় তো কিভাবে হবে এখন তো জলের তো আমাদের প্রয়োজন না, যখন জল ছি~ দরকার, আবার জলাও বলিস না জলের সাথে সাথে তো আবার দিয়া দু-একটা পাথরও পরছে রে, ওটা তো বিশাল ব্যাপার হ্যাঁ সব ধান তো ওতেই ঝরে যাবে একদম. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা পরছিল ঠিকই আছে কোনরকম তাও হচ্ছিল কিন্তু পাথর পরছে পাথরের চিন্তায় তো অনেক কৃষক তো বিশাল অবস্থা হয়ে গেছে, কেউ তো চোখ মুখ সবাই তো শুকিয়ে গেছে রে. কি করবে ভেবে পাইনা. দেখ কষ্ট করে ধান লাগিয়ে আর করে অত ফসল টসল লাগিয়ে এবার যদি নষ্ট হয়ে যায় তখন তো মন খারাপ হবেই.

অসুবিধা হচ্ছিল যখন লাগিয়েছিলাম, ওই তোর তখন তো বৃষ্টি হচ্ছিল না জানিস তো এই মানে আমদের পাশেই জমির পাশেই একটু কাঁদার দিকে তা আছে ওটাতে সেই অনেক দূরে কান্দরে কান্দরে পানি জমানো ছিল. ওখানে যেয়ে মানে কান্দরে একটা লোক জমিয়েছিল সব পানিগুলো, তো ওই বিক্রি করছিল ওই কান্দরের জল. ওখান থেকে সব জল ছিঁচে ছিঁচে তখন আমদের ওই ওই জমিটা রয়েই ছিল, আর এখন যখন জলের আর দরকার নেই তখন জল আসছে. সেটাইতো, আমি আর বলিস না রে, কী ধান চাষ করেছিলি? আমি তোমার ওই ছত্রিশ ধান গুলোই চাষ করেছিলাম.

লাগিয়েছিলাম বিচুন যেগুলো, হ্যাঁ যেগুলো বিচুন ফেলেছিলাম ওগুলো তো হয়নি, ওগুলো কি করে লাগাবো এই গুনো তো কিনে লাগিয়েছিলাম আবার তাই তো দেখ এবার তু কি নিয়ে ধর জোড়া জাগা দিয়ে লাগিয়েছিলি তো তোর খরচাতে তো অনেক পরে গেছে তো? হ্যাঁ সেটা তো জল কিনতে হয়েছে, তারপরে তোর ধানের উম বিচুন কিনতে হয়েছে, জোড়া তোমার পানি সবই তো আছে থালে একটা মুনিষের দাম নাই না তোর ওদিক কত মুনিষের দাম এখন? উম মোটামুটি তিনশো সারে তিনশো তো হবেই, ও

লেগেছিল আবার সব টের করতি অনেক কষ্ট হয়েছে. সেটাইতো পাঁচ বিঘা জমিতে ধর ধান চাষ করতে তোর অনেক time লেগেছিল বা লাগবে. আর বলিস না আমি তোর তো মোটামুটি তিন বিঘে তোর উম ধান লাগিয়েছি বুঝলি, আউশ ছত্রিশ লাগিয়েছি বুঝলি. আচ্ছা. তো ফলনটা যে হয়েছিল সেই একই ব্যাপার যখন জল আমাদের তো উম জানিস deep টাও খারাপ হয়ে গিয়েছে, এবার deep এর কারনে তো আমরা সেরকম জল পাইনি এমন ধারে তোদের তো একটা কাদের বলে ছিল, ওই কাদেরের মাধ্যমে যে machine ট্যাশিন ফেলে যাহোক কোনরকম জলটা দিয়েছি, তা সেরকম জল পাইনি ওই মধ্যে তো কাড়াকাড়ি হয়ে গেছে জলটা. যা যা পাচ্ছে পাইনি আর যে জো উম যে time এ জলটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু জলটা হয়নি এখন দেখো মানুষের বহু জলের তো দরকারই না কি করবি বল ওটাই তো যখন জলের যখন সবাই তো ভেবে উম ভেবেচিন্তে রেলেছি হ্যাঁ বৃষ্টিটা হবে তো চাষটা করব, বৃষ্টি তো হচ্ছিলই না তখন তো সে ওই কান্দরের পানি এ পানি ও পানি এ জমা যেখান থেকে দেবে তখন চাষটা করেছিল ভেবেছিল যে হ্যাঁ, পরে একটু হয়ে যাবে, তাও তো হলো না সেই সব deep থেকে এখান থেকে ওখান থেকে বৃষ্টি তোর হলো না সে ওখান থেকেই হয়েছিল হ্যাঁ তো ঠিকই বলেছিস বৃষ্টি এদিক থেকে ওদিক থেকে হয়ে গেছিল এবারে দেখ চাষতো করেছে, আমার বলে নয় প্রত্যেকটাই কৃষকের একটা মাথায় হাত অ্যাঁ সারা বছরের খাবার এভাবে যদি বৃষ্টির টানলে ক'দিন এভাবে ছাড়বে সেটা উপরয়ালাই জানে তো কি বলবি বল যে বৃষ্টি চলছে, বৃষ্টি তো হচ্ছে হচ্ছে ঠিকই আছে তার সঙ্গে পাথরও পরছে এই পাথরের পর তো অনেক ধান ঝরে যাচ্ছে না হ্যাঁ পাথরে তো সবই ঝরে যাচ্ছে আর বৃষ্টি টা ঠিকই আছে বলতে. ওটাও খুব খারাপ ধর বৃষ্টির জন্য তো ধান যাচ্ছে একবার পরে থেকে পরে থেকে. হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি তো প্রত্যেকবার সকালবেলায় আমি একটা বম ভুম দেখতে গেলাম, জমি দেখতে গেলাম জমি দ্যা~ দেখার পর দেখছি তো প্রত্যেকটা জমিতে এতটা করে জল দাঁড়িয়ে আছে

হ্যাঁ সেটা তো বটেই এবার দেখ অ্যাঁ উম তোরে যদি পানিটা পরেই যায় পরেই যায় ধানের উপরে তোর ধান টাও তো ঝরে যাবে, আর তোর পাথরও পড়ছে তো কখন যে ধানটা ঝরবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছিলাম যদি এরকম যদি জল হচ্ছে একদিন দুদিন জল হল তাও কৃষকেরা মানতে পারে ঠিক আছে জলটা হলো কোনরকম ছেড়ে যাবে কিন্তু ও সে ছাড়ার নামও করে না রে. হ্যাঁ সেটাই তো দেখছি কত দিন থেকে মোটামুটি এই পাঁচ ছদিন থেকে বৃষ্টি হতেই লেগেছে তো এখনো তো ছাড়ছেই না এতদিনে তো ধান ধর অর্ধেক কাটা হয়েই যেত. হ্যাঁ হ্যাঁ হতো তো, তোরা কি একবারও ধান কাটিস নি না কা~ কাটতেও পারিস নি? না পুরো পারিনি এই এক গুদামই আছি এখনো কিছুই করিনি হ্যাঁ হ্যাঁ তাইতো আমারও সেই দিন দেখেই লাগিয়েছি এবং উম খরার হলো না লাগিয়েছিলাম বাবা মা, বাবা মানা করল আমাকে তু লাগাস নারে বাবার কথা শুনলাম না, হ্যাঁ কি হবে, জল পাওয়া যাবে কোন অসুবিধা নেই পর্সস বৃষ্টি টা হয় না ও হবে নাকিরে নেব, বাবার কথা শুনলাম না হট করে লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম অ্যাঁ গুরুজনের কথা তো শোনা উচিত অ্যাঁ দেখ তখন বেশ এই বৃষ্টির জল পানি ঠিকই আর কিন্তু অন্য জায়গার জল পেয়েছিলাম ভেবেছিলাম যে এখন তো জল পাচ্ছি তো আর তো পরে বৃষ্টির দরকার হবে না, সেই ভেবেই তো লাগিয়েছিলাম যে problem হ~

চাষটা করার পর তো এবার ধানটা কোনরকম ফুটেছে এবার তো সেরকম জলের জন্য অভাব ছিল সেই time এ জল হয়নি, তালে এখন তো বিশাল problem, এখন কি করা যায়?

হ্যাঁ হ্যাঁ, তু ঠিকই বলেছিস. তো এবছর তো তোর যা হওয়ার হলো, খরাটা কেমন আসবে রে? হ্যাঁ, এ বছর তো যা বোঝা যাচ্ছে বৃষ্টির পরে একটু একটু যখন রোদ দিচ্ছে তখন তো রোদের অনেকই তাপ দেখতে পাচ্ছি,

মনে তো হচ্ছে কি হ্যাঁ অনেক আমি তো বলছিলাম খরার সময় তু কি কি সো~ সবজি চাষ করিস? আমি তো একটু সরষে আর গম লাগাই, আর কিছু লাগাই না. মানে গমটা লাগাস তো? হ্যাঁ, সরষে আর গম. অঃ সরষে গমটা লাগাস মানে আর একটু আমি তো ধর গ্রীষ্মে এমনি শসা চাষ টো করি বুঝলি, শসা চাষ. করিস নি ওটা? হ্যাঁ এগুলো আমি টো তো মানে এদিকে হয় না তো, আমরা জানি না সেরম কিছু আমরা এদিকেই উম সরষে গম এটাই হয় আর যদি কেউরিউ না থাকে সরষে গম না লাগায় তো ওই ধনেপাতা কিংবা ওই তোমার কালাই কালাই বা মুসুরি কালাই এগুলো লাগায়. হ্যাঁ তু ঠিকই বলেছিস, দেখ ধনেপাতা তো ওদের গ্রীষ্মের জন্য ওগুলোই চাষগুলো হয়, টমেটো কেমন হতো রে, টমেটো? টমেটো এরাম বড় বড় জমিতে কারোর লাগায় না ওই তোমার বাড়িতে যেগুলো থাকে তাই সেগুলো টমেটো বেগুন এগুলো চাষ করে. চাষ বলতে কি এরকম বাড়ির জাগা যেগুলো ফাঁকা থাকে ওগুনি লাগায়. অঃ মানে তুই বলতে চাইছিস যে উম ধর তোর বাইরে আছে, বাইরে ওপরে যে ছাদ গুলো আছে ওগুলা লাগায় বা কিছু জায়গায় বাসা থাকল ওইগুলোর মধ্যে লাগায় নাকি? হ্যাঁ কেউ কেউ ছাদেও লাগায় কেউ কেউ ধরো বাড়ির সামনে একটু জায়গা ফাঁকা পড়ে আছে তো ওখানে লাগায়. হ্যাঁ হ্যাঁ, তা কি করবে বল এখন তো গরমে তো এত গরমের রোদ এখন তো আর মানুষকে বেশিরভাগ মানুষকে তো high pressure হচ্ছে রে গরমে. হম গরমে তো দেখো অসুবিধা হবেই. এত গরমে অসুবিধা না হওয়ার কিছুই নেই. হ্যাঁ সেটাই বলছিলাম গরমে এত মা~ তাপমাত্রা দিনকে দিন কিন্তু বাড়ছেই, দেখেছিস লক্ষ্য করেছিস তু? হ্যাঁ but, তাপমাত্রা তো বাড়বে বরঝা যাচ্ছে. বর্ষা

হ্যাঁ বুঝছি, কি হচ্ছে ধানটা নষ্ট করেও চলে যাবে কিন্তু দেখ এই আবহাওয়ায় মানুষের কিন্তু ক্ষতি হইছে হ্যাঁ মানুষের তো ধর ক্ষতি হবেই কারণ দেখ এবার ধান যখন হতো আমি দেখ আমারই কথা বলি, পাঁচ বিঘার ধান লাগিয়েছি. এবারে পাঁচ বিঘে ধান লাগাতে কত খরচা হয়েছে তার মধ্যে জলের খরচা এর খরচা সব রকম খরচা মিশিয়ে কত, অতগুলো খরচা করে আবার সারাদিন খেটে আর গলে ও এইবার কত নোসকান হচ্ছে ভাব. হ্যাঁ হ্যাঁ, তু ঠিকই বলেছিস, দেখ একটা মানুষ যখন কৃষকদের কথাই বল আমরা তো কৃষক একটা চাষ দিতে কত কষ্ট হয় প্রথমে তো তোকে একটা অ্যাঁ উম ই লাগিয়ে বিচুন লাগাতে হবে

প্রচুর একটা ই যে সে একটা ধান চাষ করতে গেলে দুই তিন মাস লেগেই যায় না, তালে কষ্ট করার পরও যদি এটা হয় মানুষ তো এটা আস্তে আশেরই চাষের প্রতি যে নিশা টা ছিল কিন্তু আস্তে আস্তে সেই নেশার থেকে মানুষ সরে আসবে. ধর প্রথমেই তোকে বলছি বিচুন লাগাবো যে আমি ফেলব বিচুন টা জমিতে তা সেটার জন্যও তো বৃষ্টি হবে তবে এটা ফেলব এবার বৃষ্টি না হলে তো জমিতে তো আর ফেলতে পারবো না. সেটাইতো বলছি বৃষ্টিটা না হলেও তো জমিতে কালন দেয়া যাবে না. এবার সব জায়গায় তো ditto একটা পরিকল্পনা নয় যে হ্যাঁ না অতিরিক্ত জল থাকিবে যে তুই জলেই যে অনেক চাষ করব তাও নয়

হ্যাঁ এবার দেখ এবারে একটা যে trip থাকে পুরো জমিতে তোর শেষ অব্দি আস্তে আস্তে ধর এই একটা deep এর যেখান কাছি গুলো জমিগুলো আছে সেইগুলো হবে তুই যদি একটু দূরে কিংবা ওপরে তো তাদের তো আর জল যাবেনা তাদেরই একটু বেশি অসুবিধা হয় হ্যাঁ সেটাই যে যাদের ধর deep এর কাছেই যে জমিগুলো আছে তাদের কিন্তু কোন অসুবিধা হবে না ও একজন ধরো deep এর দূরে অনেকটাই দূরে আছে তাদের কিন্তু উম জুম~ জল একটু অসুবিধা হয়ই এবং জোরা কাটতে হলে কিন্তু গরম শু অ্যাঁ জলটা গরম বেরোবে লাকি রে? তালেও লক্ষ্যও রাখবি দেখবি বিচুন করার সময় বেশিরভাগ দেখবি deep কাছে কাছে কিন্তু এই বিচুনগুলো ফেলার চেষ্টা করে. দূরে কিন্তু ফেলে না হ্যাঁ সেটা তো বটেই কারণ গরম না জল না দিলে তো হবে না, আল weather দের এই যে, বা তোমার উম গরম জল না দিলেও হবে যদি বৃষ্টির জল ঠিকঠাক হয় তো কিছুই হবে না তা আমাদের এখানে তো বৃষ্টির জলটাও ঠিকমতো হয়নি হ্যাঁ হ্যাঁ আমরা আশা করেছিলাম হে বর্ষার জল, সেই বৃষ্টির জলের ধারা তো সেই যাও পালানটা দিলাম এবং তোর দরকার থাকলে এইটা আছে জমিতে বৃষ্টির জন্য একটা করলাম কিন্তু সেই জমিতে তো হলো না বা এখন তো গিয়ে উল্টো হয়ে গেল যখন দরকার নেই জল তখন তো জলটা দিয়ে দিচ্ছে না

deep এর সাহায্যে লাগানো যাচ্ছে তো কাটার সময় তো কোনো অসুবিধাই হবে না, জল বৃষ্টি তো হচ্ছে না, এখন কাটার সময় তুই এত জল বৃষ্টি আসবে সেটা তো জানতাম না. হ্যাঁ হ্যাঁ তো~ তোর ধারণ~ পালনও অনেক ভালোই হয়েছিল, কারণ টানটান জমি ছিল ভরপুর, জলবৃষ্টি ঠিক করে অন্য~ অন্য~ অত পাইনি যেরকম যা দরকার ছিল, সেরকম পেয়েছিল. তো ফলনটা একটু ভালই হয়েছিল কারণ টান টান জমি ছিল বুঝতেই পারছিস

ওই এক জায়গাতেই সব ছিল মানে এক বিঘা এক জায়গায় ছিল আরেকটু সরেই আর আর অতি উক্তি, তিন বিঘা করে ধান করে করে মানে একটু মানে ওই একটা উম মাঠের মধ্যেই ছিল

হ্যাঁ deep একটু দূরে ছিল তো ওইটার জলেই চাষ করা হয়েছিল মোটামুটি তার জন্যই তো পালনটা ভালো হয়েছিল ধর, deep ছিল বলেই হয়েছিল. অ্যাঁ এবার deep এর জল তো চাষ করে নিলাম কিন্তু এবার এই কাটার সময় তেই problem হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাটার সময় তো problem হচ্ছেই, কিন্তু কিছু করার নাই দেখ এটাই এভাবে তো করতে হবে বা জমিতে চাষ করতে হবে. এবার কি, কি লাগাবি?

এই লোসকান করে তো আমি তো ভাবছিলাম কিছু লাগাবোই না. আর এইতো বন্যা তো চলেই আসছে তো আমি ধরো যে কানোরটা আছে ওটা তো ডুবে গেছে পুরো

আর বলিস না আমাদের এখানে সাথে সে~ same case, একটা বন্যা আছে ও বন্যাতে তো কিছু ধান ক্ষেত ডুবে গেল রে, এই দেখ ভাবছি আমার দিকে আসবে কিনা সেই tension এ তো পরে আছি

হ্যাঁ আমাদেরও তো এক এক বিঘা ছিল, ওটা তো ডুবে গেছে এদিকটোর side এর এটা আছে, এক বিঘা টো পুরো অখনে মানে পুরোটাই ডুবে গেছে, কিছু দেখাই যাচ্ছে না ওটা.

হ্যাঁ হ্যাঁ বৃষ্টি থামতেই চায় না দেখ, তোর ওইদিকে কত দিন ধরে বৃষ্টি হইছে রে? এখানে মোটামুটি তিন দিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তু দিয়ে দে আমার মধ্যে কথা শোন তু দিয়ে দে, তু দিয়ে দে যা হল হল বুঝলি ঠিক আছে তালে আমি রাখছি

ঠিক আছে তালে রাখছি. আহ hello

এইতো বসে আছি ভুলেই গেলে আর phone টোন তো করো না গো. না না অনেক কিছু জানছিলাম অনেক জনের কাছে তুমি যখন আমাকে এই ব্যবসা নিয়ে বলেছ আমারও খুব interest জেগে গেছে যে কি করে তোমাদেরকে আরো ভালো ভালো idea দেওয়া যায় তাই জানছিলাম দিয়ে বলো বাড়ির খবর বলো. বাড়ির খবর আর কি বলব মেয়ের জ্বর টা একটু কমেছে এখন, তা মেয়ের জ্বর কমে দেখো তোমার বৌদির কি বলব কদিন ধরে খুব জ্বর বুজলে. যা বাবা মেয়ের কমলো তো মায়ের শুরু হয়ে গেল? হ্যাঁ আর বলীয় না আমাদের বারিতেসে কি বলব না রোগে এখন কি বলব একে একবার লাগছে, একে একবার লাগছে এরম করে চলছে . ডাক্তার দেখাও তোমরা সবাই ডাক্তার দেখাও. ডাক্তার কি বলবো ডাক্তার আমাদের একটা fixed আছে মানে আমাদের বাচ্চার ডাক্তার থেকে শুরু করে বড়র ডাক্তার বুঝলে.

না family না, আমি যেখানে বিয়ে করেছি শ্বশুর বাড়ি.

ও আচ্ছা আচ্ছা ওটা বাচ্চা র ডাক্তার আর আমাদের পাশে একটা hospital আছে ওখানে অভিজিৎ ডাক্তার বলে আছে ও একটা বিশাল surgeon ধরো, মানে বড়

তাই তো দেখছি তাইতো তোমার তো ঠিকই হচ্ছে না মানে এই অসুস্থতা, কি আর করবে বল এই যা weather চলছে না সবারেরই একই সমস্যা

না এখনই এরম হবে এটা হবে কিছু করার নাই সে ডাক্তার ও বলছে এখন দেখো কিছু করার নাই তবে যতটা পারবা সাবধানে থাকবা সেটাই আর এখন sweater না পড়তে চাইলেও পড়তে হবে, হত করে ঠান্ডা লেগে যাবে নাহলে হ্যাঁ কি বলতো দেখো তুমি যখন স্বিয়াতের পরে বেরোবে না এত গরম লাগছে যে চিবির চির্বির করে উঠছে গা হ্যাঁ গায়ে মনে হচ্ছে কিছু একটা ফুকাচ্ছে হ্যাঁ তাহলে যখন উম মানে ছায়াতে যাচ্ছি তখন তখন আবার ঠান্ডা লাগছে তখন sweater পরছি আবার রোদ্দুরে যখন যাচ্ছি তখন আবার পরে থাকতে পারছি না

সেটাই টা কি করবে বল এখন আবহাওয়া কে তো কেউ পারবে না ওর মর্জি সেটাই সেটাই দিয়ে বল কি বেবসা বলছিলে তুমি জেনেছ friend এর কাছ থেকে হ্যাঁ যেটা বলেছিলাম আগে তুমি বলো তোমার দোকান কি রকম চলছে আগে এই দোকান এখন খুব ভালো চলছে গো মানে বেশ টুকটাক customer আসছে তাহলে একদিন যেতে হয় একদিন যাব বিকেল করে অবশ্যই অবশ্যই এস একদিন আমার হাতের চা কাওয়াব কারণ ধর চায়ের দোকান করেছি যেহেতু হ্যাঁ নিশ্চই তোমার হাতের চা খাবো সেটাই, কয়েকদিন আগে একটা friend বলছিল যে ছয়ের দোকান করেছিস কি হবে রে ভাই income, কারণ ওটা কি খারাপ নাকি?

সেটাই, আরে চা এর দোকান~ যখন hotel এ গিয়ে খেছছ~ চা তখন কোনো বেপার না